এখানে বিভিন্ন তালিকায় রয়েছে যেখানে ভারতে আমাদের রয়েছে total সাতটি উম আহ প্রাকৃতিক এবং বত্রিশটি ঐতিহাসিক নিয়ে মিশ্র একটি নিয়ে চল্লিশটি এরকম আহ পরিসংখ্যান এখানে রয়েছে এছাড়াও জাপান, জ্যামাইকা, আয়ারলেন্ড, ইতালি আহ কে রয়েছে এছাড়া লিবিয়া আহ তিন স্থান এরকম বিভিন্ন দেশে এটাই এই ঐতিহ্যকে UNESCO স্বীকৃত ঐতিহ্যবাহী historical place রয়েছে এছাড়া বাংলাদেশ আহ বাংলাদেশ

এই তালিকাযুক্ত দেশগুলি তে বিশ্ব ঐতিহ্যের সমস্ত নিদর্শন রয়েছে এছাড়া বি~ বিশ্ব ইতিহাস ঐতিহ্যবাহী স্থানের উল্লেখযোগ্য ঘনত্ব বা সম্পন্ন দেশসমূহ তালিকা রয়েছে আহ এখানে পঞ্চাশটিরও বেশি ঐতিহ্যবাহী স্থানযুক্ত দেশসমূহ রয়েছে উম এখানে বিভিন্ন তালিকা অনুসারে এখানে তা চিহ্নিতকরণ করা হয়েছে এছাড়াও আহ সির আহ এখানে বিশ্বের আহ বিপর্যয় সম্মুখীন বিষয় ঐতিহ্যের তালিকাও রয়েছে বিষয় ঐতিহ্যের স্থান সমূহের তালিকাও রয়েছে উম এখানে দেখলে সেটা এখানে স্পষ্টত বোঝা যাওয়া সম্ভব এরপর হয়েছে এছাড়া বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে বিভিন্ন স্থানের নাম যেরকম উল্লেখিত রয়েছে কিছু স্থানের এখানে আহ যেটি বিপর্যয়ের মুখে রয়েছে সেখানে দেখালে দেখা যাবে যে বিশ্বে আহ বিপর্যয়ের সম্মুখীন বিশ্ব ঐতিহ্যের তালিকায় আহ আহ বিপর্যয় সম্মুখীন বিশ্ব অর্থাৎ আহ সম্মেলনের প্রবুদ্ধক এগার point আট অনুযায়ী বিশ্ব ঐতিহ্য কমিটির মাধ্যমে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সংগঠন অর্থাৎ UNESCO করা হয় এটি আহ ঊনিশ বাহাত্তর সালে বিশ্ব ঐতিহ্য স্থান গুলির নামকরণ এবংপরিচালনা করার জন্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত স্থান গুলির

এখানে অবস্থিত আহ দোসরার প্রাচীন শহর রয়েছে, এটা রয়েছে সিরিয়াতে উম এখানে আহ তামস্কের প্রাচীন শহর রয়েছে সিরিয়াতে অবস্থিত উত্তর সিরিয়া ও প্রাচীন গ্রাম রয়েছে সিরিয়াতে এরকম বিভিন্ন জায়গার সেখানে গ্রাম রয়েছে তাছাড়াও এখানে আহ কোরা এবং তার port রয়েছে যেটা কিন্তু ভেনিজুয়েলাতে অবস্থিত রয়েছে port যদি প্রাচীন এবং UNESCO এর আন্দরে বিশ্ব historical place হিসাবে বলা হয় এছাড়া বিভিন্ন বিশ্ব historical place এখানে দেখতে পাওয়া যায় আর তার যে সম্পূর্ণ তালিকা এখানে রয়েছে আর এখানে বাংলাদেশের কিন্তু ঐতিহ্য আহ রয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকার মধ্যে এখানে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিশ্ব আহ সংস্থা বিশ্বর ঐতিহ্য স্থান গ্রহণ হল সাংস্কৃতিক বা প্রাকৃতিক ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ স্থান যা ঊনিশ বাহাত্তর সালে প্রতিষ্ঠিত UNESCO বিশ্ব ঐতিহ্য অধিবেশনে বর্ণিত হয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য ও স্মৃতিস্তম্ভ যেমন আহ যেমন ফ্রান্স আহ স্থাপত্যকর্ম স্থাপত্যকর্ম আহ স্বারক আহ স্থাপত্যকর্ম স্বারক আহ লিপি রয়েছে ভগ্ন এবং স্থান নিয়ে গঠিত প্রাকৃতিক ঐতিহ্য আহ হিসাবে ভূতাত্ত্বিক এবং ভৌগোলিক গঠন প্রাণী ও উদ্ভিদের হুমকির সম্মুখীন প্রজাতির বসবাস স্থান সহ এবং প্রাকৃতিক স্থান যা বিজ্ঞান সংরক্ষণ বা প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রাকৃতিক হিসেবে সংজ্ঞায়িত করা হয় সংজ্ঞায়িত করা হয় বাংলাদেশে ঊনিশ তিরাশি সালের তেসরা আগস্ট convention টি গ্রহণ করে বিশ্বের ঐতিহাসিক স্থানগুলিকে তালিকায় অন্তর্ভুক্ত করার উপযুক্ত করে তোলে দুই হাজার বাইশের এর হিসাব অনুসারে বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে এবং তার আর পাঁচটি অস্থায়ী তালিকা রয়েছে ঊনিশ পঁচাশি সালের সংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে উম তালিকাভুক্ত প্রথম দুটি স্থান ছিল ম আহ মসজিদের শহর বাগেরহাট এবং পাহাড়পুরের বৌদ্ধবিহার ধ্বংস আহ ধ্বংসাবশেষ ঊনিশ ঊনসত্তর ঊনিশ সাতানব্বই সালে প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে সুন্দরবন তালিকাভুক্ত করা হয়েছিল দুই হাজার একুশ সালে করিমগঞ্জের আহ নাগেশ্বর

ইত্যাদি রয়েছে এখানে স্থান বিশ্বের ঐতিহ্যবাহী কমিটি official নামানুসারে ইংরেজিতে অবস্থান শহর আঞ্চলিক ভাব বৈদেশিক ভাব এবং ভূ আহ স্থনান্তর নামদন্ড বিশ্ব ঐতিহ্যবাহী কমিটি দ্বারা সজ্ঞা~ সজ্ঞায়িত এলাকা হেক্টর এবং কর অনুসারে উপলব্ধ হলে আহ buffer zone এর ম~ মাপ সহ উল্লেখ করা হয়েছে মান শুন্য দিয়ে বোঝান হয়েছে যে UNESCO কর্তৃক কোনো তথ্য প্রকাশিত হয়নি বছর আহ প্রকাশিত হয়নি বছর কোন সময়ে শান্তি বিশ্ব ঐতিহ্যবাহী তালিকার তালিকাভুক্ত করা হয় বিবরণ স্থান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য যদি প্রযোজ্য হয় তাহলে এটি বিপ্লব আহ এটি বিপন্ন site হিসাবে যোগ্যতা অসম্পূর্ন হওয়ার কারণসহ এখানে আহ সম্ভাব্য স্থানগুলির মধ্যে রয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী কমিটির আহ বিবেচনার বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির~নিৰ্জ~ নির্বাচিত করা হওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলিকে সম্ভাব্য স্থানসমূহের তালিকা সংরক্ষণ করার অনুমতি দেয় এবং চূড়ান্ত তালিকা অন্তর্ভুক্তির জন্য এক আহ নি~ নিদিষ্ট স্থানকে অবশ্যই সম্ভাব্য তালিকায় থাকতে হবে দুই হাজার চৌদ্দয় নিবন্ধন অনুসারে পাঁচটি স্থানের সম্ভাব্য স্থান সংযুক্ত হয় যার মধ্যে হলুদ বিহার রাজশাহী বিভাগের একটি সংস্কৃতি শ্রেণীর মধ্যে বলা হয় জগদ্দল বিহার রাজশাহী বিভাগ এবং লালবাগের কেল্লা ঢাকা বিভাগে এবং মহাস্থানগড় বা আশেপাশের জায়গা আছে এই বিভাগে লালময় আহ ময়নামতির কৃতিসম্ভ সমগ্র মেলে এই অঞ্চলে এ রয়েছে ভারতের ঐতিহাসিক ঐতিহ্যবাহী আহ স্থানসমূহের তালিকাও রয়েছে এখানে দুই হাজার চৌদ্দ খ্রিস্টাব্দে অনুযায়ী ভারতের UNESCO স্বীকৃতি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা বত্রিশটি ঊনিশ বাহাত্তর সালের UNESCO বিশ্ব আহ সাহি ঐতিহ্য সনদের বর্ণনা অনুযায়ী এই স্থানগুলি সাংস্কৃতিক বা প্রাকৃতিক ঐতিহ্যের দিক থেকে বিশেষ গুরুত্বসম্পন্ন ঊনিশ বাহাত্তর সালের সতেরই অক্টোবর থেকে একুশে নভেম্বর পর্যন্ত UNESCO একটি সাধারণ সম্মেলনের পর ঊনিশ সাতান্ন আহ সালে ঊনিশ সাতানব্বই সালের সতেরই নভেম্বর বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণের পথে উ~ উক্ত সনদটি গৃহীত করা হয়েছিল তার মধ্যে আগ্রা ফোর্ট ও অজন্তা গুহা রয়েছে সর্বপ্রথম ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় ঊনিশ তিরাশি সালে সমস্ত বিশ্ব ঐতিহ্য অধিবেশন উক্ত স্থান দুটি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করেছিল আহ মর্যাদা লাভ করেছিল পরবর্তী বছরগুলিতে আরও তিরিশটি স্থানের নাম এই তালিকায় যুক্ত হয়দুই হাজার চৌদ্দ সালে বিশ্ব ঐতিহ্য প্রাপ্তি আহ স্বীকৃতিপ্রাপ্ত great himalayan জাতীয় উদ্যান দেশের সাম্প্রতিকতম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভারতের বত্রিশটি বিশ্ব ঐতিহ্যবাহী কেন্দ্রের মধ্যে পঁচিশটি সাংস্কৃতিক কেন্দ্র এবং অবশিষ্ট সাতটি সাতটি প্রাকৃ

এছাড়াও আরও পঞ্চাশটি কেন্দ্রের নাম ভারত সম্ভাব্য বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত করেছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে রয়েছে নাম রয়েছে এখানে স্থানগুলির তালিকা থেকে দেখলে বোঝা যায় যে এখানে নাম দেওয়া আছে কিছু যেখানে ঊনিশ বিরানব্বই খ্রিস্টাব্দে উম মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্যকে বিপন্ন ঘোষণা করা আহ ঘোষণা করা হল দুই হাজার এগার খ্রিস্টাব্দে বিপদমুক্ত বলে ঘোষণা করা হয় ঊনিশ নিরানব্বই খ্রিষ্টাব্দে হাম্পির মন্দিরগুলিকে বিপন্ন ঘোষণা করলো হলেও সফল ভাবে সংরক্ষণ করার পর দুই হাজার ছয় খ্রিষ্টাব্দে এই তালিকা থেকে অপসারিত করা হয় এখানে যেরকম রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান যেটা অসমে এছাড়াও মানুষ আহ বন্যপ্রাণী অভয়ারণ্য অসম এছাড়াও রয়েছে বুদ্ধগয়ার মহাবোধি মন্দির চত্বর বিহারে, হুমায়ুনের সমাধিস্থল দিল্লি এছাড়াও রয়েছে কুতুব মিনার ও সংলগ্ন স্মারকসমূহ দিল্লিতে এছাড়াও লালকেল্লা চত্বর দিল্লির এবং আহ গোয়ার গির্জা ও কনভেন্টসমূহ গোয়াতে অবস্থিত এছাড়াও চম্পানের পাহাড় প্রভৃতি যেরকম গুজরাট ভারতে এছাড়াও হাম্পি স্মারকসমূহ যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত আহ এছাড়াও সাঁচীর বৌদ্ধ স্মারকসমূহ যেটা মধ্যপ্রদেশে রয়েছে ভারতে অবস্থিত এছাড়াও ভীম আহ ভীমবেটকা প্রস্তরক্ষেত্র রয়েছে এছাড়াও আহ বিভিন্ন আর তালিকাযুক্ত রয়েছে যেমন অজন্তা গুহাসমূহ মহারাষ্ট্র ভারতে অবস্থিত এছাড়াও ইলোরা রয়েছে আহ এছাড়াও রয়েছে ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং আহ কোণার্ক সুর্য মন্দির রয়েছে পুরীর ওড়িশাতে এছাড়াও আহ রয়েছে আহ কেওলাদেও জাতীয় উদ্যান যেটা রাজস্থান ভারতে অবস্থিত এখানে যন্তর মন্তর জয়পুর রয়েছে রাজস্থানে এছাড়াও রয়েছে হ্যাঁ মহান চোল উম মন্দিরসমূহ এছাড়াও এখানে মহা~ মহাবলীপুরম স্মারকসমূহ রয়েছে এছাড়া আগ্রা ফোর্ট রয়েছে উত্তর প্রদেশের মধ্যে ফতেহপুর সিক্রি উত্তর প্রদেশের মধ্যে রয়েছে এছাড়াও তাজমহল উত্তর প্রদেশের মধ্যেই পড়ছে এবং ভারতের পার্বত্য রেলপথ যেটা কালকা শিমলা হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে নন্দাদেবী বা ভ্যালি অফ আহ ফ্লাওয়ার্স আহ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান রয়েছে ইত্যাদি উত্তরাখণ্ডে এবং সুন্দরবন জাতীয় উদ্যান যেটা উত্তর চব্বিশ পরগনার পশ্চিমবঙ্গ ভারতে রয়েছে সুতরাং এসব বিভিন্ন তালিকা রয়েছে সম্ভাব্য তালিকার মধ্য থেকে এখানে দেখা যাচ্ছে যেখানে বিষ্ণুপুরের মন্দির সমষ্টি আহ আলচি বৌদ্ধবিহার এবং আহ সারনাথ এবং হরমন্দির সাহি আহ সাহিব আহ ইত্যাদি রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান রয়েছে এই তালিকা যুক্ত Hello কি খবর? শুনলাম নতুন ল্যাপটপ ট্যাপটপ কিছু কিনেছ? হ্যাঁ party দাও party হ্যাঁ আমি শুনতে পেলাম হাওয়ায় বা খবর উড়ে উড়ে চলে আসে হ্যাঁ। সেটাও একদম দামি একদম three zero seven zero TI হ্যাঁ? দু আড়াই লাখ টাকার ল্যাপটপ কিনেছো। আহ বাহ্ বা বা

তো কি ল্যাপটপ টা এত তুমি টাকা কি করে পাবে তুমি এত দু আড়াই লাখ টাকা?

দেখো একটা তো আছে ওই যে online যদি কেন ঐখানে যে direct ওরা যে offer দেয় ওইটা তে নিতে পারো। ওইটা তে তো যা price থাকে ওইটাই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ Credit card এও তুমি কিনতে পারো EMI option থাকে। Credit card এও তো কি আহ different ব্যাঙ্ক এর different থাকে। দু মাস তিন মাস আহ sorry তিন মাস ছ মাস ন মাস। online offer গুলোও থাকে। তারপর একটাতে তো এমনি offer থাকে no processing fees no extra charges মানে ধরে নে তিন মাস বা ছ মাস নিলে তাহলে যা আছে ওইটাই লাগছে কোনো extra আর লাগছে না। ন মাস বা বারো মাস ওরকম নিলে তাহলে একটু extra ওরা charge করছে। সেসব ওখানে লেখাই থাকে দেখানোই থাকে। এইচ ডি এফ সি ব্যাঙ্ক, আই সি আই সি আই, এক্সিস ব্যাঙ্ক, এস বি আই, এ ইউ ব্যাঙ্ক কত সব আর বি এল ব্যাঙ্ক

আচ্ছা হম হম হম আমিতো online এ যখন নিয়েছিলাম। এটাতে এইটা ছিল নিয়েছিলাম বলছি আমি যখন দেখেছিলাম, তখন এই credit card এর ই offer চলছিল। আমি বাজাজ তাজাজ এর তো একবার ওদের ওই কাজ নিতে হয় কি ন শো টাকা না কত দিতে হয়। ওদের ওই membership এর না কি? হ্যাঁ ঐসব শুধু ন শো টাকা সাড়ে ন শো টাকা দেব দেব কেন ফালতু ফালতু?

এল এন্ড টি ফাইন্যান্সের process টা কি আছে ওদের?

হম হম তো এগুলোতেতো তোমার ওই ID কি বলে? ID proof IT আহ IT proof ওইসবও তো দিতে হচ্ছে না? IT file এর দু তিন বছরের হ্যাঁ আচ্ছা

হ্যাঁ ঠিকাছে করেদেব।

না না, ওই এখন দেখছিলাম ওই একটা link টা এসেছিলো ওটা খুলছিলোনা। এখন দেখলাম ওটা খুলেছে। ওইটা হয়তো net এর জন্যে খুলছিল না, সেটাও হতে পারে। Network টা আজকে প্রচন্ড খারাপ চলছে। হ্যাঁ এসেছে না না app app টা লাগেনিতো। হ্যাঁ screenshot নিয়ে নিয়েছি। আবার যদি না খোলে পরে net এদিক ওদিক থাকে। ঝামেলা রেখে লাভ নেই। but আমিতো বলবো তুমি এই যে finance এ নিতে চাইছিস ওইটাকে avoid করলে ভালো হয় না?

আমার তো account এ হাজার টাকাও থাকে না। যদি আমি ঢালি যে হ্যাঁ এই মাস বা পাঁচ হাজার টাকা ঢালবো তার আগেই সাত আট হাজার টাকার bill ready থাকে। জমাই হবে কবে আর আসার আগেই তো বেরিয়ে যাবার জন্য ready থাকে। মাইনে তেই থাকে account টা। হম তারপরতো এইতো last quarter এ তো আমার ওই minimum balance maintain না করলে যে charges লাগে সেটাও লেগে গিয়েছিলো। balance টাই minimum ছিল না।

হ্যাঁ নাহলে এই হাজার টাকা সেরকম account এ রাখা আহ ওইটা তে কি বলে? minimum balance maintain না থাকাটা তো ভালো জিনিস নয় না? হাজার টাকা তো সেরকম কোনো বড় ব্যাপার নয়। সেটাতেও এই চাপ। আমিতো তারপরে রেগে ওইটা কি বলে? card টাই cancel করিয়ে দিয়েছি।

আরে তার জন্যে তো account এ টাকা হওয়া উচিত তো। টাকা ছাড়া card আমি করবো টা কি? হাজার টাকা minimum balance টাই ওই quarterly balance যেটা রাখতে হয় সেটাই থাকছে না। তো শুধু শুধু ওই হা একশো একশো টাকা করে খরচা করে কি লাভ হচ্ছে আমার? আর তার উপরে কি এখন তো ওই transaction গুলোও কমিয়ে দিয়েছে না। একটা মাসে কত চারটে transaction ই তো হচ্ছে না ছ টা আছে এরকম কিছু একটা। কি লাভ? তারমানে nine times আমি use করতে পারছি একটা মাসে। টা card টা। যাই হোক কিন্তু ওটা use করার জন্যে তো টাকা লাগবে তো। হম

তোমার তাহলে এটা আহ এই এটা কোন ব্যাঙ্কে এটা তোমার account টা? হম আমার এস বি আই একদম ভালো লাগে না। মানে services প্রচন্ড slow

হম হম হম কোথায়? আই সি আই সি আই এও তো আছে তো ওই যে যেখানে ওই machine এ টাকা জমা দিতে পারি ওইটা বলছো তো? হম আচ্ছা হম হম হ্যাঁ সেইটা তো আছে কিন্তু অর্ধেক time তো ওদের machine গুলোই চলে না। server ই down থাকে।

Pathetic মানে কেউ যদি বলে, what you love? I say I will আমি বলবো যে I love to hate আহ এস বি আই। মানে এত wide reach আছে কিন্তু ওই reach এর কোনো মানেও নেই তো। server down আহ আজকে টাকা এখন জমা দিতে পারছি না server down আমি নিতে পারছি না। ও আহ ব্যাঙ্ক Passbook এর না দাদা এখন update হবে না। server down চলছে। হ্যাঁ তো ওদের তো server না চললে তো print হবে না। না? হ্যাঁ এইতো একবার তো আমার ঝামেলা হয়ে গেছিলো। আমি ছ সাত বার গিয়েছিলাম ছ সাত বারিই same ছিল। তো তখন আমি, ও তো আট বার না ন বার যখন গেলাম তখন বললাম আমিতো তো এতবার এসেছি। না এরকম তো হতেই পারে না, আমাকে disbelief করছে। বলছে এরকম হতেই পারে না, এতবার আমাদের server down থাকে না। তা কে আমি এমনি এসে এসে মুখ এইখানে আপনাদের দেখতে আসি? অতক্ষণ এত মাথা গরম গেছে আপনাদের মুখ দেখে আমি করবো টা কি? আমার কি লাভ? একটা সময় নষ্ট হয় না? ব্যাঙ্কে যাও update করাতে। তারপরে বলবে তারপরে যখন বলতে যাই তখন বলবে না আমাদের তো চলছিল এটা আপনি এমনি এমনি বলছেন। আজকেই তো network down হয়েছে। আবার সেইসব ঢপ চপের argument করবে।

এরপর তো আমি এটা করেছি যে, এবার যাই ওইটা থাকে আমি date আর time লিখে রাখি। তারপরে এবার সোজা এবার চার পাঁচ বার ওরকম হয়েগেলে একদম mail করবো। যে এরকম আমি update করাতে আসছি এই এই date এ এই এই time এ আপনাদের server টা তো server বা network যাই আছে কাজ করছে না। এই যে আমার তো আস~ আসতে যেতে ওরকম complain করতেই হবে, নাহলে এরা তো কাজই করবে না। হ্যাঁ একটা ব্যাঙ্কের amount বের করা এখানে ওদিকে আমার payment করার কি আছে? না আছে ওটা না জেনে তো আমি উট ভাট cheque জমা দিতে পারি না না কাউকে? এমনিতেই তো balance কম থাকে। যদি দেখলাম পাঁচশো টাকা আছে আমি কিন্তু দিয়ে দিয়েছি সাতশো টাকার। এদিক থেকে ওই cheque bounce হয়ে গেলে, ওইখান থেকেও আমার টাকা লাগবে আর এই ব্যাঙ্ক থেকেও আবার টাকা লাগবে। পাঁচ সাত শো টাকার ওটার জন্য বা আ~ আলাদা করে আড়াইশো আড়াইশো করে পাঁচশো টাকা চলে যাবে।

আচ্ছা okay Okay তো এস বি আই তো add করে আমরা পাহাড়ের উপরেও আমাদের branch পাবে। আহ সমুদ্রের ভেতরেও ঢুকলে আমাদের branch পাবি। সবচেয়ে বড় network হ্যান ত্যান তুমি তো এরকম কোনো গ্রামীণ আহ তোমার তো থাকা উচিত। হ্যাঁ মানে ঢপ চপের advertise আরকি। ঠিকাছে, যাই হয়েছে আমি তো বলবো তুই over it করিস এইসব loan যদি পারিস। হ্যাঁ? আর next week নিয়ে নিলে আমি আসছি party তে। চল okay bye রাখছি? দু হাজার বাইশ সাল হচ্ছে দুর্গাপূজা। তো এই দুর্গাপূজোকে নিয়ে বাঙালির অন্য রকম নেশা থাকে এবং দুর্গাপূজায় আমরা আমরা অনেক রকম উম জামা কিনি নতুন নতুন এবং সকলের থেকে জামা পাইও। তো এরকম একটি উম উৎসব হচ্ছে আমাদের কাছে দুর্গাপূজা। তো দূর্গা পূজায় নাকি শুনি যে উম মা দূর্গা আহ কৈলাশ থেকে নিজের বাপের বাড়ি আসে। আহ এবং এই বছরের চারটে দিনই মহাদেব কে ছেড়ে তিনি বাপের বাড়িতে আসেন।

তারাও মামারবাড়ি আসে। এই বছরের চারটে দিন। তো আমরাও মানে সারা বছর তো অপেক্ষা করে চারটে দিন কীভাবে কাটাবো কীভাবে করবো মানে আমরা অনেক আমরা পরিকল্পনা করে ফেলি। তো সকলেই ঠাকুর দেখতে যায় তো এরকম আমিও ঠাকুর দেখতে গেছিলাম। আহ তো সপ্ত ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পূজো তো শুরু হয় পঞ্চমী থেকে। পঞ্চমীতে কলা বউ স্নান করানো হয় এবং আহ পঞ্চমী ষষ্ঠী থেকেই পূজো শুরু হয়, পঞ্চমী থেকে একদম দশমী পর্যন্ত। তো উম এরকম সপ্তমীর উম দিন আমরা গেছিলাম ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে গেছি এবং উম পুজো শুরুর উম পরবর্তী জায়গায় মূর্তি নিয়ে আসে সম্ভবত নতুন জায়গাতে। তো কিছু কিছু জায়গায় অনেক অনেক মূর্তি আনা হয়। উম উম মানে যেগুলো শহর এলাকা সেখানে অনেক মূর্তি আনা হয়। এবং আমরা গেছিলাম উম ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখতে গেছি এবং ঠাকুর দেখতে গেলে আহ সন্ধ্যা বেলার থেকে প্রচুর ভিড় হয়। তাই আমরা গেছিলাম ওই রাত্রির শেষ দিক করে। ওই আড়াইটা তিনটে এরকম। ওরকম দিকে একটু ভিড়টাও কম থাকে। দেখতে এবং ঠাকরের উম ঠাকুর দেখার যে অভিজ্ঞতা সেটা খুবই সুন্দর। তবে ভিড় তো একটু ছিলই মনা উম সবাই চালাক। সবাই জানে যে ওই time টায় ভিড় কম হয়। এই time টাই আগে তো এরকম একটা উম গেছিলাম আমরা অসম্ভব ভিড়। তবুও একটা মনে আনন্দ যে না দুর্গাপূজা, আহ মায়ের মুখটা দর্শন করতে পারবো। এটা একটা বিশাল আনন্দের জন্য উম উম উম উম উম সপরিবারে একত্রে গেছি, সেটাও আরও এক আনন্দের। উম এবং উম সেখানে ঘুরে উম দাঁড়িয়ে উম সেই line এ দাঁড়িয়ে মনে হচ্ছে সেটা একটা কোথাও আনন্দ আছে যে না মা দুর্গা কে দর্শন করতে পারবো উম এবং নতুন জামা পরে গেছি উম অনেক রকমের এর ছবি উঠছে, উম অনেক রকমের ছবি আমরা তুলছি এবং নানান pandal pandal এ যেয়ে যেয়ে ঘুরছি আমরা দিতে পেরেছে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে এক একটা মূর্তি মায়ের মুখ

উম সেখান থেকে মানে মায়ের ঐ চোখগুলা আমার খুব ভালো লাগে। মানে এক একটা মূর্তির সকলে এরকম করতে পারেনা কিন্তু। তবে এক একটা মূর্তির চোখগুলো এতো সুন্দর টানা টানা করে যে আমার খুবই ভাল লাগে। ভিড় পায়ে লাগছে তবুও কিন্তু আমাদের মানে ক্লান্তি নেই যে না আমরা মায়ের মুখটা দেখতে পাবো। এবং যেইখান থেকে যেদিন আমরা আহ বুঝেছি উম যে দুর্গাপূজা আহ মোটামুটি মানে বাঙালীদের কাছে বাঙ্গালী মনে মানে অসম্ভব এক আনন্দ সৃষ্টি করে। এবং উম এরকম ঠাকুর দেখলাম উম ঠাকুর দেখার পরে একটু তো খাওয়া করতেই হবে। ফুচকা, উম লালমোহন যে যার মতো খেলো। ice-cream খায় সকলেই। ice-cream নিলাম আইসক্রিম নেয়ার পরে উম উম যে সমস্ত বিষয়গুলি আহ আমরা দেখলাম অনেকজনই কিন্তু এখানে ঠাকুর দেখতে এসেছে। আহ নিজেদের উম নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। আমরা উম গেছিলাম সপরিবারে সকলে মিলে উম ঠাকুর দেখবো। তো তারপরে আমরা যথারীতি সেখানে ঠাকুর দেখি এবং ঠাকুর দেখি তারপরে আমরা

তো সকলে আমরা দুগাপূজোর পঞ্চমী থেকে দশমী যতগুলো দিন আছে তার মধ্যে অষ্টমীর দিনটাই সব থেকে গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি। এই দিনে উম দুর্গাপূজার উম সব নিয়ম কানুন হলো এবং উম খ্যান হলো। আমরা সকলেই পুষ্পাঞ্জলি দিলাম এবং সকাল থেকেই সবাই না খাওয়া অবস্থায় থাকতে হয়। পুষ্পাঞ্জলি দেবো উম আমাদের অফ~ অফুরন্ত আনন্দ যে পুষ্পাঞ্জলি দিবো। এবং তারপরে পুষ্পাঞ্জলি দেয়া হয়ে যাওয়ার পরে আমরা লুচি খাই। বাঙালির ঘরে ঘরে দুর্গা পূজায় লুচি হয় এবং উম লুচি তো খেতেই হবে উম অষ্টমীর দিনে। এবং আমরা লুচি খাই। উম উম মায়ের হাতের যে লুচির স্বাদ সেটা অন্যরকম লাগে। তারপরে হম অষ্টমীতেও আহ মানে অন্য পাড়া গ্রামে যাই। উম হয়তো শহর এলাকায় যাওয়া হয় না ঠাকুর দেখতে। কিন্তু পাড়া গ্রামে যাওয়া হয় ওখানে ঠাকুর দেখি এবং আহ উম নিজেদের মতো নতুন নতুন জামা উম পরে যাই এবং উম ঘুরি। দুর্গাপূজো মানেই ঘুর~ ঘুরবো, আড্ডা দেবো, খাবো এটাই। একসাথে রাত জাগবো এরকম। তো এরকম সারাদিন ঘুরি। মানে তারপরে বন্ধু-বান্ধবদের সাথেও এক দিন উম বের হওয়ার একটা মানে পরিকল্পনা থাকে এবং বন্ধু-বান্ধবদের সাথেও আমরা বের হই এবং সেখানেও মজা হয় মানে পরিবারের সাথে তো এক মজা আছে, আর বন্ধু-বান্ধব এর সাথে মজা তারা আরো অন্যরকম আরও অন্যরকম অনুভূতি। উম তো এরকম বন্ধু-বান্ধবের সাথেও আমরা যাই এবং তার পরে

ঠাকুর পো সব জায়গাতে প্রায় একরকম দেখতে মনে হয় শেষ হয়। তো এরকম উম আমরা সারাদিন ঘুরি~ ঘুরে বেড়াই। মানে দুর্গাপূজো মানে ঘরে থাকবোই না! উম সারাদিন ঘুরে বেড়াবো এরকম নবমীর বন্ধু-বান্ধব এদের গাড়ি করে নিজেদের দুর্গাপূজোয় বাঙালিদের কাছে দুর্গাপুজোটা একটা সত্যিই আনন্দের বিষয়। সেখানে উম উম সন্ধেবেলা উম উম নবমীর দিন ঘুরতে গেলাম কোথাও গেলাম তো উম আবার ঠিক time এ বাড়ি আসা। এগুলো তো করতেই হয়। উম নিজেদের মতো করে খাওয়া দাওয়া। উম খাওয়া দাওয়া এর নিজেদের মতো করে তো খেতেই হবে। নিজেদের মতো খাওয়া দাওয়া ice-cream এগুলো তো খেতেই হবে।

করি। সপরিবারে একত্রে নিজের থেকে উম নিজেদের মতো উম উম মানে গল্প হয় এবং নানা রকম বিষয়ে খেলাও হতে পারে। উম আমরা হচ্ছে নিজেদের মতো করে আহ আমরা সেই সময়টাকে কাটানোর চেষ্টা করি এবং কেটেই যাবে। তো এইভাবে সময় টা সময় কেটে যায় তারপরের দিন তো দশমী। দশমী মানেই সব শেষ। দশমী মানেই মানে ধরো ফিরে যাওয়ার পালা এবং নিজের নিজের জায়গায় ছুটে যাওয়া আমাদেরও সব আনন্দের